নীল রঙে এর গেঞ্জি পরে আছে এবং নীল রং এরই ট্রাকসুট এবং মাস্ক পরে আছে পা পাশেই ।

এখানে অনেক মানুষ ম চার পাশ দিয়ে --

মাটি খুবই বড় এবং মাঝখানে একটি শেড ও রাখা আছে যাদে রোদে না মানুষ বসতে পারে।

তার শরীর সুস্থ রাখার জন্য।

ছবিটিতে বা এই দৃশ্যে আমি দেখতে পারছি --

সুন্দর ঘন বিশিষ্ট ঘাসে মাঠের সামনে --

এটি এটি একটি কোন কেক বা মিষ্টির দোকান মিষ্টির দোকানি সম্ভবত।